একটি রেলওয়ে স্টেশন মনে হচ্ছে। সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাতে জন চারেক লোক দেখা যাচ্ছে। দুটি ছোট সাদা গাড়ি দেখা যাচ্ছে।

চারপাশটিতে পাথরের মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরটি অনেক কারুকার্য করা রয়েছে।

একটি হসপিটাল -এর ছবি এখানে লেখা রয়েছে নির্ণয় হসপিটাল নিচে একটি ওষুধের দোকান দেখতে পাচ্ছি ।

কয়েকটি তালগাছ ছোট ছোট দূর থেকে দেখা যাচ্ছে। অনেকটি দূরে গাছপালা ভর্তি বোঝা যাচ্ছে

টি পার্ক । পার্কটি অনেকটি জায়গা জুড়ে দেখা যাচ্ছে। সামনে রাস্তা দেখা যাচ্ছে চারিদিকে।